আহ কোন করলি যে টাকা ঢুকছে কিনা তার মধ্যে bank এ যেতে হবে না। ওই ওই ভাবে message দিয়ে দেবে mobile এ জানা যাবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে তো আশা করি ছোট phone এই হয়ে যাবে। কেন বলতো আমাকে দেয় নি এখনও বড় phone, কিছুদিন আগেই না আমি একটা, আহ হ্যাঁ আমার না কিছুদিন আগে phone টা হারিয়ে গেল একটা ভালো phone ছিল জানিস তো, চুরি করে নিয়েছিল সেই জন্য এখন আর নতুন কেনা হয়নি। hello বল শুনতে পাচ্ছিস?

হ্যাঁ বলছিলাম যে আমার তো এই কিছুদিন আগেই নতুন phone টা চুরি হয়ে গেছিল, তো সেই জন্যই আর কি বাবা বলল যে কিছুদিন পর কিনে দেবে, সেজন্য এখন আমার কাছে ছোট phone টাই আছে। ও তো ও তো ই~ school থেকে পাশ নি তো mobile? না রে আমাদের ওইসব school থেকে phone টোন দেওয়া ঐসব system নাই। ধর আমাদের তো সব বেসরকারি school, আমরা তো private school এ পড়েছি। english medium school এ। তো আমাদের এইসব সব facilities গুলো নেই। হম এখন তো সরকারি school এ তো এখন দিচ্ছে দশ হাজার টাকা করে সে phone কেনার জন্য tab। আর এখন দশ হাজার টাকা তে কি phone হয় বল সেইটাই এখন যা phone এর বাজার। সেটাই আমি তো কিছুদিন আগে যে phone টা কিনেছিলাম আমার যে phone টা হারিয়ে গেল তো phone টার ই তো দাম আঠেরো হাজার টাকা ছিল। হারিয়ে যাওয়াতে খুব কষ্ট হচ্ছিল জানিস তো? সমস্ত number সমস্ত photo বল, video বল সবকিছু চলে গেল আমার। হ্যাঁ যাক phone টা হারায়ে সব যেগে এবার যত documents ছিল ওর মধ্যেই তো set ছিল। এবার নিজের sim টা পাওয়া যেত, তাও একটা তো ভালো হতো। কিন্তু sim টা তো পাসনি। হ্যাঁ সেটাই। আর তার থেকে তো main আমার বাবা কিছু জানিস তো bank এর ই কি সব সমস্ত জিনিসপত্র মানে photo তোলা রাখা ছিল। bank এর বই ছবি বল বা এর number বল এগুলো সব এর pin এর number, এগুলো সব phone এর মধ্যেই save করা ছিল জানিস তো, নিয়ে এবার হারিয়ে যাওয়া তে কিছু বোঝাই যাচ্ছে না। হ্যাঁ তো সমস্যায় তো পরে যাবি। হ্যাঁ তো তাই জন্য। বাবা বলল বাবা তো নিজেরটা ব্যবস্থা করে নিয়েছে ধর, সেগুলো সব পেয়ে গেছে। কিন্তু আমার এখন একটা নতুন account লাগবে। জানিস তো college এর কাজে আমার একটা scholarship করবো ভাবছিলাম। তো scholarship এর ওটার জন্য তো bank এর account লাগে। তো সেই জন্যই আরকি bank এর account টা খুলবো। ও না আগে কোনদিন account খুলিস নি? না না আমি আগে কোনদিন scholarship এই সব কিছুর account খুলিনি, scholarship ও করিনি এই প্রথম করব। আরে প্রথম scholarship এর জন্য apply করব।

Allahabad bank এটা বেসরকারি সে আমি বলতে পারব না তোকে যে কি সরকারি না বেসরকারি bank গুলো। কিন্তু যাই হোক এই দুটো আছে। তো আমি ভাবছিলাম যে union bank টা তেই খুলে নেব। হ্যাঁ Union bank টা ও ভালো। আর খুলে নিবি আর তোর এর জন্য আবেদন করে দিবি। হ্যাঁ, card টা তো ধর করতেই হবে কারণ হচ্ছে টা তো ধর যেখানে সেখানেই দরকার। এবার তবে সব জায়গাতেও phone মানে এ করতে পারব না, টাকা নিয়ে যেতে পারবো না, কারণ জানিস তুই তো সব থেকে আমার বাজে স্বভাব। টাকা নিয়ে গেলেই হাত থেকে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, টাকাটা সবসময়ই আপাতত এখন digital হয়ে গেছে না, এখন তো phone pay বিভিন্ন app এর মাধ্যমে টাকা গুলা transfer হয়ে যায়। এখন তো মানুষ উম money bag এ টাকা নিয়ে যায় না হ্যাঁ ঠিকই বলেছিস। তারপর তো শুনেছি নাকি bank এ account থাকলে নাকি card থাকলে নাকি phone থেকে ও তুই সবকিছু করতে পারবি। যেমন কি ওই phone pay খোলা হয়, google pay খোলা হয়, pay TM খোলা হয়। তাই না? হ্যাঁ তো ঠিকই বলেছিস যেমন আমি ছোটবেলায় একটা account খুলেছিলাম তখন আমাদের ঠিক আছে, তারপর যখন account করেছিলাম ছোটবেলায় তখন পয়সা ডুকছে কি ঢুকছে না বুঝতে পারি না ওই account থেকে message গুলো দেয় না, mobile এ link থাকলেও সব ক্ষেত্রে এই message গুলো সময় করে দেয় না। প্রতিদিন যেতে হয় তারপর bank এ পয়সা দিতে হয় সেখানে। নিয়ে যখন পড়ে এটিএম টা করলাম তখন সু~ তারপরে আবার mobile কেনার পর রোজদিন যাবার থেকে ভালো হলো আর যেতে হয় না আমি ওখানেই জেনে নিচ্ছি notification এ। কত সুবিধা বলতো? হ্যাঁ সেটাই খুব ভালো কথা তো যখন জানিস তুই। আমি সত্যি বলতে কি বলতো এই গুলো থেকে না মানে সেরকম অত সময় ও থাকে না যে bank এ কি করতে হয় না করতে হয়, কেমন কি করে কাগজপত্র কোথায়? টাকা-পয়সার জমা করার ব্যাপারটাও আমি জানিনা, জানিস তো, সেই জন্যই বাবা বলল যে তোকে আমি একটা account খুলে দিই তারপরেই তুই সব কিছু শিখবি। না হলে তুই কিছু শিখবিই না। হ্যাঁ হ্যাঁ এখন account এখন তো almost লাগেই। যে কোন ক্ষেত্রে আমি account পয়সা এখন পড়াশোনা করছি তারপরে scholarship এর ব্যাপার আছে। scholarship এর টাকা তো হাতে দেয় না। আগে তো ধর পড়তাম যখন account ছিল না আগে, তখন school এ পড়াশোনা করতাম, তখন আমরা যে school থেকে যে scholarship টা পেতাম না, তখন হাতে হাতে যে আমাদের sir আমাদের cash দিত। কিন্তু এখন পুরো digital যুগ চলে এসেছে তাই প্রত্যেক জনাকে account করা বাধ্যতামূলক। এখন বা~ এখন account না খুললে হবে না account এর মধ্যে সরাসরি scholarship এর টাকা গুলো ঢুকে যাচ্ছে। হ্যাঁ সেটাই, account তো খুলতেই হবে। তো আর একটা কথা যেটা জানার ছিল, তুই কি কোনদিন net banking use করেছিস? না না net banking আমি কোনদিন use করিনি। তুই করেছিস কি? না আমারটা account ই নেই। কিন্তু আমার বাবার কাছে net banking টা আছে জানিস তো। net banking এর facilities টা তুইও করে নিস। বুঝেছিস কত ভালো ভালো facilities আছে। তুই জানিস না, জানলে কিন্তু বলবি, হ্যাঁ সত্যি করে নিলেই ভালো। না, কি কি জানিনা, জানা আছে তোর কিছু? সেগুলো বল, আমি যেটুকু যা জানি তাই বলছি net banking এ কি কি facilities আছে তোর, তুই ধর সমস্ত কিছু online এ কেনাকাটা করতে পারবি, তারপর ধর তুই ধর বাইরে থেকে কিছু জিনিস আনাচ্ছিস। ঠিক আছে, তো সেই জিনিসের টাকা তো ধর এবার তুই বাইরে তো তুই ধর আর টাকা দিতে যেতে পারবি না, তো টাকাটা দিতে কি হয় সেই টাকাটা দিতে যাওয়া তুই কি phone এর মাধ্যমেই দিয়ে দিতে পারবি। ও মানে phone এর মাধ্যমে লি~ link করতে হবে, নাকি? হ্যাঁ হ্যাঁ তুই phone এর মাধ্যমেই লেনদেন নিতে করতে পারবি। কি হবে তোর কিন্তু লেনদেন করার আগে জানিস শুনেছিস যে একটা OTP এইসব আসে OTP গুলো আগে দিতে হয়, তারপরেই হয়। জিনিস তো?

তো খুবই সুবিধা তো এটা। হ্যাঁরে অনেক সুবিধে। তাই জন্য আমি ভাবছিলাম যে গিয়ে না, যখন account খুলব তো একটা net banking এর ব্যাপারটাও করিয়ে নেব। মানে পুরো account থাকবে ওখান থেকে link করে net banking করা যাবে। নাকি? হ্যাঁ হ্যাঁ ওইখানে link করিয়ে নেওয়া হয়। মানে তুই যদি bank এর account এ যাস, তোর তো ধর, তুই তো বললি তোর SBI তে account আছে। তাই তো?

তাহলে এক কাজ করবি, তুই SBI bank এ যাবি। তোর যেখানে branch আছে তোর বাড়ির পাশেই আছে bank নাকি দূরে আছে কোথাও? আহ branch মানে এটা তোর branch নয়, আমাদের এটা তোমার ই~ CSP । যেটা থাকে না শাখা-প্রশাখা।

করেছে

ও আচ্ছা আচ্ছা। তো তার থেকে ভালো তুই একটা কাজ কর না তোর ওই bank এর তো ধর শা~ সেরকম তো অনেক পুরনো হয়ে গেছে। তো ওটাকে বন্ধ করে দিয়ে তুই একটা নতুন ভালো বড় বড় কোন account এ খুলে নে মানে বড় কোন bank এর account এ। হ্যাঁ সেটাই ভাবছিলাম আমি এখানে তুলে দেবো একদম branch এ একটা করে account খুলবো। একটা অন্য account খুলব বা internet bank খুলবো। ভেবেছি account। হ্যাঁ খুলে নিবি তাহলে কি হবে বলতো তোর card টাও পেয়ে যাবি, তারপর তোর net banking এসবের সব facilities গুলো করে নিবি। হ্যাঁ হ্যাঁ আমি একটা করেছিলাম SBI থেকে তারপর card ও এসেছিল। card টা কি বলতো দুর্ভাগ্যবশত হারিয়ে গেছে। বুঝলি, হ্যাঁ আবার apply করতে হবে কবে আসবে কে জানে, ও বাবা তুই card ও হারিয়ে ফেলেছিস, card নিয়ে? হ্যাঁ এই আমার এই SBI এর একটা card দিয়েছিল money bag এ ছিল money bag সমেত পড়ে গেছে bridge এর ধারে। নিয়ে সে ঘরে এসে দেখছি খুঁজে পাই না হারিয়ে গেছে। নিয়ে আবার সেই bank এ যেলাম। details দিলাম। অনেকদিন দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আমার card ই এলোনা। ও বাবা। তাহলে এক কাজ কর যখন দেখছিস যে এরকম হয়েছে তুই কি FIR করিয়ে ছিলিস তো? যে তোর card হারিয়ে গেছিল বলে? হ্যাঁ না ওখানে তো সেরকম বলল না বলল যে আবার নতুন নেওয়ার পর নেয়ার পর আবার নতুন করে আবেদন করে পাইনি। ওরা যা বলল করে দিলাম। বললাম করে নিও। কিন্তু আমি তো শুনেছি নাকি যে card বল, বা bank এর pass বই বল যে কোন কিছু হারিয়ে গেলে নাকি আগে FIR মানে diary করতে হয়। police station এ গিয়ে এFIR করতে হয় থানায়। তুই করেছিলিস সেটা না করিস নি?

হ্যাঁ ওটাই করতে হবে নয়তো সেই টাকাটা ওরকমই থাকবে হারিয়েছে কবে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ তুই সব থেকে ভালো ওটাই করে নে। তারপর তুই কি হবে তাহলে তোর কোন অসুবিধা হবে না। সেই bank এর account টা তুই বন্ধ করাতে চাইলে বন্ধ করে দিতে পারবি। আর নতুন একটা

হ্যাঁ আমি ভাবছিলাম যে এটা বন্ধ করে একটা নতুন করে নেব। দেখ সত্যি আহ হ্যাঁ এটাও হতে পারে, তুই এটাও রেখে দিতে পারিস, নতুন একটা খুলেও নিতে পারিস, তো যাই হোক তুই যেটা ভালো বুঝবি সেটাই করে নিস। হ্যাঁ হ্যাঁ তো দিয়ে কি বলে তোকে কি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ? এইসব করলে নাকি যে পয়সা কাটে নাকি আলাদাভাবে? তুই কি জানিস এসবের ব্যাপারে? না সেভাবে তো আমি জানিনা তো সঙ্গে সঙ্গে bill করার পর charge কাটে নাকি bank এ জানি না, কি সব bank তো একরকম না, বিভিন্ন bank এ বিভিন্ন নিয়ম আছে। এবার কোন bank এ কি নিয়ম আছে আমার জানা নেই। না আমি যেটুকু শুনেছিলাম জানিস তো যে card এ নাকি মানে তুই যদি card নিস, তোর এটিএম card এর জন্য নাকি বছরে বছরে দুশো সত্তর টাকা না দুশো পঁচাশি টাকা something এরকম করে minus করে নেয় account থেকে। হম যে account থেকেই কেটে নেবে নাকি? হ্যাঁ account থেকে কেটে নেবে, আর তো তোর ধর account এ কিন্তু সবসময় মতন পাঁচশো টাকা মতন রাখতেই হয়। না হলে বলে নাকি যে account বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আরো শুনেছি যে এই এ তো সব টাকা তোলা হবে না। একটা limit আছে। যেমন দশ হাজার, কোন কোন bank এ কুড়ি হাজার, পনেরো হাজার টাকা অব্দি। এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ এইটাও নতুন একটা limit করেছে ধর আমাদের তো normal account মানে আমাদের তো normal account থাকে। সব্বারই সমস্ত সব যার যার আছে সব্বারই তো ধর একই account।

কুড়ি হাজার টাকা something এরকম করেই তুই করতে পারবি। তার বেশি কিন্তু তুই টাকা তুলতে পারবি না। আমি যেটুকুটা জানি আমি বলছি, হতে পারে আমি ভুল বলছি কিন্তু হতেও পারে এটা। জানিস তো? হ্যাঁ হ্যাঁ তো সেটাই বলছি একটা limit তো থাকবেই কেননা card যদি বারবার একটা machine এ টাকা তোলা যায় তো হবে না। একটা limit তো থাকবে। প্রত্যেকটা মানুষকে দিতে হবে সুবিধা। একা যদি সবাই তুলে নেয়, তো সেই জন্য একটা limit ভাগ করা আছে মনে হয় যতদূর সম্ভব। হ্যাঁ তারপর তো আবার এটাও শুনেছি নাকি তোর ধর ওই যে pay TM বল বা pay উম phone pay বল বা তোর কি বলে ওইটাকে google pay হ্যাঁ google pay বল এগুলোতে নাকি শুনেছি যে বেশি তোর টাকা যায় না। তো ওই দশ হাজার টাকার মতনই ধর একদিন যায়। হ্যাঁ, তালে ঠিকই আছে তালে, রাখ পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে। রাখছি হ্যাঁ,

Arbi aunty

হ্যাঁ ভালো আসি, তুমি কেমন আসো? এই তো aunty ভালো আসি অনেকদিন পর, কি অবস্থা আপনার ? এই তো আমার তো ভালই অবস্থা, শীতের মধ্যে তোমার কি অবস্থা? এই তো শীতের ভিতরে আমাদের আ~ আমি তো গ্রাম এ থাকি, এখন এই শীতেতে এখন ঐযে আমরে এখন চাষাবাদ নিয়ে খুব ব্যস্ত আছি এই সব নিয়ে সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয় aunty

আসলে আমাদের তো জমি জমা খুব বেসি নাই গ্রাম এ, বিঘে চয়ে সাতেক জমি আছে এর ভিতরে আপনার আ এখন মোটামুটি পালং সাক এখন শীত মরশুমে আমাদের প্রায় দুই বিঘের মতো আপনার শীত কালীন যে গুলা পালং সক হ্যাঁ ধনিয়া এগ লাগিয়েছিলাম, মূলা আর plus হচ্ছে আমাদের কিছু জমি ছিল নিচু জমি, ওগুলোতে এখন ধান আছে হ্যাঁ

কি সারাদিন প্রচুর ব্যস্ত থাকতে হয় আরকি তবে কৃষি ক্ষেত্রের অবস্থা খুব এ খারাপ aunty বুজছেন আমাদের দেশে কৃষকের কোনো মূল্যায়ন নাই

"হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সরিষা তো লাগিয়েছি এখন মোটামুটি সরিষার দানাও এসে গেছে তো আসা করি আর ডের দুই মাসের ভেতরে Arbi তবে এখন কি বলব এখন তো চাসেবাদের যা অবস্থা যে খরচ জিনিস পত্রর কামলা এইগুলো তে প্রচুর খরচ সেই হিসেবে তো আসলে দাম পাওয়াই তো জানা aunty দাম পাওয়া যাবে কিভাবে? সরকার যদি সরাসরি কৃষকদের কাছ থেকে মাল নিত তাহলে দাম কৃষক পাইতো মধ্যস্থকারী ব্যবসায়ী যারা তারা তারাই তো হচ্ছে গিয়ে অ্যাঁ দাম খাইয়া ফেলে

ফসলাদি কিনি তো লাভ হচ্ছে কি যারা মাঝখানে ব্যবসা করতেসে তো হচ্ছে গিয়ে মধ্যস্থকারীরা ঠিক না অ্যাঁ হ্যাঁ aunty এখন এটাই যে আসলে আমরা মানে শিক্ষিত যে মানুষ হয়ে যে কৃষিক্ষেত্রে আসবো এই জায়গায় এসেও যে সফলতা হওয়া যায় এটা অনেক কষ্টের ব্যাপার যে মনে করেন আমরা চাই যে মনে করেন আমরা চাই আমাদের বাংলাদেশ কৃষি উপর দিয়ে সেটা তো আমরা জানি হ্যাঁ কিন্তু তবে তুমি কিন্তু একটা কাজ করতে পারো এখন ওই যে অনেক কৃষি বলতে হচ্ছে গিয়ে যে এখন হচ্ছে ওই dragon ফলের ব্যবসা তারপর হচ্ছে গিয়ে বড়য়ে বড়ুই গাছ লাগাই দিচ্ছে, dragon, কলা গাছ, চাস করতেসে তার পরে হচ্ছে গিয়ে তোমার আ আ ইটা আমার ঐযে মা~ মানে কি friend এর husband করতেসে অ্যাঁ মানে কি ভালই ব্যবসায় লাভ আসতেসে কিন্তু ফল বিশেষ করে চাস হিসাবে ফলটাকে ধরা, ওরা ওই গ্রামের দিকে বেশি বেশি জমি কিন্তেসে বুজছো

দুই তিন বছর পর গাছের ফলন দেয় না কিংবা দুই ডি যেমন কলা গাছ দুই তিনবার ফলন দেয়ার পর কিন্তু আর ফলন দেয় না তাহলে একটা জমি যে তুমি তিন বছরের জন্য lease নাও তাহলে কিন্তু তোমাদের ভালই লাভ হয় আর কলার দাম এখন প্রচুর, শীতকালেও প্রচুর গরমকালেও প্রচুর

সাময়িক ফল হলেও এটা প্রচুর তা আমার মনে হয় এখন শুধু অ্যাঁ ধান তারপর হচ্ছে গম সরিষার মধ্যে ব্যস্ত না থেকে আমার মনে হয় এগুলির মধ্যেও উম আসা যায় চাষবাস হিসাবে আবার অনেকে হস্সে গিয়ে সরিষা ফুল চাস করতেসে সথে হস্সে মধুর বেবসা

সরিষা ফুলের পাশেই মৌচাকের চাষ করতেসে

ব্যবসাগুলোকে সফলতা নিয়ে আসা যাবে সুধু তো চাষীর ওপর dependable করলে তো তুমি সফলতা আনতে পারবা না

যে এই dragon তো হয় রো~ বেসি যেখানে রোদ টান জায়গায় উঁচা জমি রোদ টান জায়গা থাকতে হবে তা আমাদের এইটা আছে বিঘা তিনেকের মত আছে এখনো চাষ করা হয়নি এমনি just ফাঁকা আছে। তা কৃষি অফিসার এসে বলল এই জমিতে সাথে পাশ দিয়ে নদী চলে গেছে নদী

এই জায়গাটায় মনে হয় dragon লাগালে আপনি মনে হয় অনেক লাভবান হবেন তবে আমার এলাকায় আশেপাশে dragon গাছ লাগিয়েছে, তো ওরা সফল হইসে এখন আশা করি আমিও চিন্তা করিতেসি তবে আমার আম্মা বলে যে কলাগাছ তবে আমাদের বাড়ির আশেপাশে ওইযে আনাজি কলা চিনেন কি আপনি আনাজি কলা?

হ্যাঁ হ্যাঁ আনাজি কলা ওই আনাজি কলা লাগিয়েছে বাড়ির আশেপাশে তো আ এরকম প্রচুর বিক্রি করে টুকটাক বিক্রি করে বাড়ির আঙিনায় লাগিয়েছে তবে ওভাবে

এইটাও কিন্তু খুব লাভবান সুপারি গাছ তারপরে তোমার লেবুর বাগান

বেশ মানুষ মানে কি, মানে কি ধান, আঁখ, গম চাষ ই করতে হবে এমন কথা নয়, চাষ করতে গেলে অনেক জিনিসই চাষ করা যায়, বুঝছো

প্রচুর, হ্যাঁ যে অসুধ গুলি অ্যাঁ খুবই দাম বাড়ছে তারপর হচ্ছে গিয়ে আমার dragon এর কতাই বললাম, আমি ছাদে যেয়ে দু ছাড়তে গাছ আসে ভালই dragon হয় দুই চারটা গাসে ওটা তো পদ~ এক বছর এ লাগাইলেই ফল চলে আসে, আমার মনে হই dragon টা তুমি নিতে পর বাজারর ভালই দাম আ এখন সব সে করব সমস্যা কথায় ওই যে কীটনাশক, কীটনাশকের যে দাম, এখানে তো মনে করেন, আ মানে এত যে দাম এই অনুজাই আসলে আমাদের যখন ফসল বিক্রির সময় তখন আমাদের কৃষকদের হয় যে মাথায় হাত যে আমরা কীটনাশকের দাম পরিশোধ করব কারণ আমরা তো বাকি করে নিয়ে আসছি কীটনাশকের দোকান থেকে আমরা বলি যে বছরে শেষে হ্যাঁ এগুলো দিয়ে তো এইখানে এত huge পরিমাণে দাম যখন মাল বেছেঁয় ওদের দিয়া কুলায় উঠতে পারি না সংসার-টংসার তখন আর চলে না aunty

করা যায় না এইজন্য এক কাজ করা যায় না, যে দুটা আ এমন ঐযে যেমন হচ্ছে সরিষার সথে মধুর চাস, বুজছো?

ধরো হচ্ছে এই যে শীতকাল আসলে extra চাস কোনটা বলতো, এই যে খেজুরের গে~ জমি জনি~ জমির এলে এলে তুমি খেজুরগাছ লাগিয়ে গেলা শীত extra তোমার হচ্ছে গিয়ে অ্যাঁ হচ্ছে বেবসা হলো অ্যাঁ তারপরে হচ্ছে মানে এই ভাবে এই উপায় যদি তুমি agriculture টা কে আগায়ে নিতে পারো তাহলে দেখো তুমি বড় বড় গাছ লাগাইলা জমিতে মাঝখানে মাঝখানে অনেক দূরে দূরে আর ভিতরে তোমার ধান চাষ করো গম চাষ করো তুমি কিন্তু ফলগুলি পাওয়া যাচ্ছে বছরে বছরে, এই আম বল কিংবা হচ্ছে গিয়ে ওই, মানে বড় বড় গাছগুলি সেগুলো যদি লাগাইলা

মানে সম্মানিত চাষ প্রণালী যেটাকে বলা হয়

ওখানে হচ্ছে কি ওটা তো আমাদের সখের বাগান ওই দেখা যাক প্রতিটা গাছি ওই যে আমরুপালি, তারপরে হচ্ছে ফজলি আম, তারপর হচ্ছে ল্যাংড়া আম, প্রত্যেকটা গাছই দেখা যাচ্ছে একটা দুটা করে মানে লাগানো হয়েসে এবং ঐটা আনবার উম বড় বাগান এ ছিল এক বিঘের মতন কিন্তু ওখানে আবার farm করা হয়েছে ওই কারণে অনেক গাছ কেটে ফেলা হয়েছে

ছাগল, একটু হাঁস এক side এ ও হাঁস ও রাখসেন? হ্যাঁ ওখানে এক side এ একটুকু মানে কি ছোটো একটা খালের মত কেটে

মানে কি ওখানে হাঁস রাখা হয়েছে মানে, যাইহোক ছোটখাটো farm হিসাবে ভালই মানে সব কিছুই অল্প অল্প করে আসে

এখন কি ওষুধ দেয়া হয়ে গেছে কি আপনাদের? হ্যাঁ মুকুলের আগে যে ওষুধটা দেয় ওই ওষুধ টা দিলে তারপরে মুকুল বের হবে মুকুলের বের হওয়ার পরও তোমার আরেকবার আরেকটা ওষুধ দিতে হবে এটার বিভিন্ন তরফে তরফে ওষুধ আছে ও আমরা তো এসক~ এই ওষুধ টা এখনো দিই নি মানে আমাদের মোটামুটি আমরা আ এখন মনে হয় বারোটার মতো গাছ আছে আমাদের গা বারোটা কলম ওই খেশেপাত আর হচ্ছে লনাম চেনেন aunty লকনা?

লকনা হ্যাঁ এই রকম মানে ছাড়তে না পাঁচটা জাতের আম মোটা মুটি দস বারোটা লাগানো আছে বাড়ির আঙিনায়, ইটা মত মুটি আমাদের খাওয়ার জন্যই আর কি করা হয়েসে আরকি তো আহ Arbi প্রথম দুই বছর অনেক সুন্দর আম হয়েসে

আমের ফলনের নিয়মটা কিন্তু এক বছর হবে এক বছর কমবে, এক বছর হয় এক বছর কমে তবে আরেকটা কথা বলি তোমাকে ওই যে ওটা কি ওই জায়গাটার নাম কি ওই যে চাপাই চাঁপাইতে যে আমের বাগান গুলি বুঝছো